দেখা যায় না শুধু মাঠ দেখাচ্ছে পুরো জঙ্গল এ ভর্তিই এখানে--

মানুষ বসে আছে চেয়ার গুলো তে অ্যাঁ অনেক লাইট পাখা জ্বলছে। দুটো ব্ল্যাক বোর্ড আছে অয়েস্টার টাঙানো আছে-এ আনেক গুলো মানুষ আছে।

এইটা মালদা ব্যাড ঘরের মধ্যে লেখা আছে। চাবিত আছে ১৯০০ উঁ উঁ ৮৯ থেকে ১৯০২ সালে স্থাপিত লেখা আছে

মাঠটা পরিষ্কার আছে ছোট ছোট ঘাস আছে এবং এখানে বসার আছে --

ও ও বড়ো সরো গাছ আছে সুন্দর লাগছে দেখতে।